ও বাচ্চাদের হাতে নি নি ভারতের পতাকা রয়েছে --

এবং উ-ম-ম সেখানে একটি গেট ও উ -ম-ম কিছুপ্রাচীওঠা প্রাচীরে ওঠার সিড়ি রয়েছে ।

হুম কিছু শ্যামপুর কোটো সারপ্রাইজসাউন্ড প্যাকেট ও আরো অন্যান্য জিনিসপত্র ।